একটা ফাঁকা বড় রুম দেখতে পাচ্ছি। রুম -এর চারপাশে লাইট জ্বলছে এবং অনেক মানুষ চেয়ার টেবিলে বসে আছে।

উম্ম মার রাস্তার মাঝখানে উ কিছু অটো ফোর হুইলার গাড়ি ইলেকট্রিক খুঁটি তার--

এবং নিচে অনেকগুলো সিরিঞ্জ পড়ে আছে। রুমের মধ্যে লাইট জ্বলছে সাইডে এ.সি. চলছে। এ.সি. দেখতে পাছি ।

একটি উমম বড়ো ফলের দোকান দেখতে পাচ্ছি।

একটা রুম -এর মধ্যে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো আছে আ-ম এখানে নিচে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে আর এখানে ফোন এর--

উম-- কিছু ডেক্সটপ আছে। ফোন -এর ওপর লেখা আছে। আইডিয়া পেমেন্টডেক্স এই সব কিছু লেখা আছে।